ভালো থাকবেন

অন্তর্ভুক্ত করে মানে কৃষির মধ্যে কি কি রয়েছে খাদ্য এবং খাদ্য পণ্যের জন্য যেসব সদস্য ব্যবহার করা হয় সেগুলো পশু সম্পদ অর্থাৎ আমরা যেমন ধরুন আহ মুরগিকে আহ মুরগির মাংস পাঁঠার মাংস গরুর মাংস শুয়োরের মাংস বিভিন্ন রকম পাখির মাংস আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাক তারপর ধরুন জলের প্রাণী মাছ সেই তারপর এই জিনিস গুলো কেমন খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি তো এই গুলো খাদ্য হিসাবে ঘ্রাণ করতে হলে এই গুলি কে চাষ করা হয় শুদু তো ফলল চাষ করা হয় না কলশিতে উম কলশিতে মুরগি চাষ করা হয় বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে তারপর ধরুন নিজের বাড়িতে কেউ ছাগল উহ কেউ গরু কেউ পোল্ট্রি মুরগির ডিম এগুলোরও চাষ করে এগুলো চাষ করে ধরুন মা পুকুরের মাছ এগুলো চাষ করা হয় এবং চাষ করে আমাদেরকে বিক্রি করা হয় এবিসি করে আমরা সেই জিনিসগুলো কে খাই সুতরাং এই চাষ করার থাকে বিভিন্নভাবে বলা যায় এই চাষ করার পরে আমরা এই জিনিসগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি বসে থাকা মানুষ সভ্যতার উন্নত উন্নয়নের মূল বিকাশ ছিল কৃষি যার ফলে গৃহপালিত প্রগতি চাষ খাদ্য উদ্ধৃত তৈরি করা বুজলে যা মানুষকে শহরে বসবাস করতে সারাক্ষণ করেছিল মানে আগে শুধু গ্রামের মানুষেরা চাষবাস করত এখন সেই গ্রাম থেকে চাষ শহরের জোড়ে এসছে। কারণ যেই মানুষগুলো গ্রামে বসে মাঠের পর মাছ চাষ করছে তারা সেটাতো গ্রামে বিক্রি করছে না তারা সেই সবজি ফসল জিনিসগুলোকে কি করছে শহরে নিয়ে এসো বিক্রি করছে কারণ শহরে মানুষেরা এই জিনিসগুলোকে অনেক দামে কিনছে কিনার পরে যে টাকাগুলো হচ্ছে সেই টাকা থেকে তারা লাভ রেখে বাদবাকি টাকা দিয়ে আবার চাষ করছে চাষ করে তারা তাদের জমিতে আরো ফসল ফলাতে পারছে যার ফলে দেশের উন্নতি হচ্ছে মানুষ কমপক্ষে এক লাখ দেড় লাখ বছর আগে সরষে সংগ্রহ করা শুরু করেছিল শোষণ সংগ্রহ করা শুরু করেছিল মানে তখন তারা বুঝতে পারছিল যে এই যে ছোট ছোট ঘাস ঘাসের নিচে যে ছোট ছোট দানাগুলো পড়ে রয়েছে এই দানাগুলোকে খাওয়া যায় তারা প্রথমে খেয়ে দেখলো কিছু খেয়ে দেখল খেতে ভালো তারপর আমরা তো সবাই জানি যে আমরা হচ্ছে বরফের যে ঢেকে গেছিল আমাদের পৃথিবীতে তারপর যখন আবার পৃথিবীতে সূর্যের তাপ পড়ে বরফ গলা শুরু করল বরফ গলা শুরু পরে আইসি পরে তখন আমাদের পৃথিবীতে আবার প্রানের সৃষ্টি হল তখন সেই প্রাণীগুলো দেখতে খাওয়া শুরু করল এবার কিছুটা খেলো কিছুটা তারা চাষ করা শুরু করল এবার চাষ করা শুরু করার পরে ধান ধান চাষ করল তারা ধান থেকে ভাত সেই যে তারা খাওয়া শুরু করল প্রথম ওখান থেকে শুরু হয় চাষাবাদ এগারো হাজার প্যাশ্চ বছর আগে তাদের রোপন করা শুরু করেছিল ভেড়া ছাগল শুকর গবাদি পশু প্রায় দশ হাজার বছর আগে গৃহপালিত গৌর পালিত পশু এবং তাদেরকে গৃহপালিত খাদ্য হিসেবে

আহ দুধ ও বিক্রি হয় এদের গরুর দুধ প্রত্যেকটা শহর গ্রাম গঞ্জের সব জায়গায় বাড়িতেই যাওয়া হয় প্রত্যেকটা বাড়ির বাচ্চা আহ থেকে শুরু করে বর বয়স্ক মানুষের উপর থেকে এই গরুর দুধ খেয়ে থাকে তাদের শরীর ভালো করার জন্য গরুর দুধে অনেক পুষ্টি আছে যে পুষ্টি মানুষ অন্যান্য খাবার খেলেও যে গরুর দুধ হয়েছে একটু সুষম খাবার যেটি হিসেবে তার সমস্ত রকমের পুষ্টিটা সম্পূর্ণ হয়। তো ছাগল ভেড়া এগুলো ছাগল ভেড়া এদের ভেড়ার পশম পশম থেকে পশম চাষ করবে মানে পশম থেকে উল বানানো হয় সেটাও বিক্রি করে লোকজন তাদের রোজগার করছে রোজগার বাড়াচ্ছে আহ ভেড়ার মাংসও যেমন বিক্রি হয় তার সাথে তার পশম ও বিক্রি হয় তো সেই ভাবে তারা কৃষিকাজ করে থাকছে বিশ্বের অন্তত এগরো টি অঞ্চলে গাছপালা স্বাধীনভাবে চাষ করা হয়েছিল তার মানে বিশ্ব বলতে পৃথিবীতে পৃথিবী পুরো যে সমস্ত দেশ আছে তো দেশের প্রতিটি দেশের মধ্যে এগারো টি অঞ্চলে প্রথম চাষ করা হয় তবে বলছে বিংশ শতাব্দীতে বড় আকারের মনো কালচারের উপর ভিত্তি করে কৃষি শিল্পে কৃষি উৎপাদনের আধিপত্য বিস্তার করে মানে তিনশো শতাব্দীর পরে বড় আকারে মানে তার আগে বিংশ শতাব্দীর আগের থেকে বেশি কাজ করা হতো না কিন্তু বিংশ শতাব্দীর পর থেকে কৃষি উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি পায় এবং তাদের আরো উন্নতি হতে থাকে বর্তমানে বর্তমান বলতে দুই হাজার তেইশ আরো আছে আরো আগেও আছে কিছু পরেও আছে এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে

একচেটিয়াংশ উৎপাদিত করে কিন্তু বড় খামারগুলি প্রচলিত হচ্ছে বিশ্বের এক শতাংশ খামারের পঞ্চ সেক্টরের বেশি এবং বিশ্বের সত্তর শতাংশ বেশি কৃষি জমি পরিচালনা করা হয়

সমস্ত কিসের জন্য মাত্র বারো শতাংশ দখল করে সুতরাং বোঝা গেল ব্যথা দ্বারা যে কোন জমি কতটা করে কোন কৃষিকাজের জন্য কত টাকা করে জমির দরকার আছে বলছে তোদের মত কৃষি পণ্যগুলি খাদ্য fiber জ্বালানি এবং কাঁচামাল যেমন rubber এর মধ্যে বিস্তৃতভাবে বিভক্ত করা যেতে পারে শস্য শাকসবজি ফল রান্না

কাট ইলিক্ট্রিক কাট যাই হোক বিশ্বের খাদ্যের প্রায় চোদ্দ শতাংশ পর্যায়ে পৌঁছানোর আগেই উৎপাদন থেকে হারিয়ে গেছে সুতরাং বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণ

তাহলে এই যে আমরা কৃষি কাজ করছি। এই কৃষিকাজের জন্য আমাদের দেশের কৃষকরা, তাদের রোজগার রোজগারটা কি ঠিক রাখতে পারছে এবং এই জিনিসগুলোকে বিদেশে রপ্তানি করে আমরা আমাদের নিজেদের দেশের নামও বা বিদেশে করতে পারছি কারণ আমাদের দেশে কত কিছু ভালো পাওয়া যায় যেগুলো আমরা বিদেশে রপ্তানি করতে পারছি এবং বিদেশের রপ্তানি বেশি পরিমাণে করতে পারে বিদেশি লোকজন আমাদের দেশের জিনিস খেতে পারছে। আমরা বিভিন্ন জিনিস আমদানি করে থাকি যেগুলো আমাদের দেশে পাওয়া যায় না কিভাবে আমাদের দেশে ব্যবসা এগিয়ে চলছে আমাদের দেশে যে জিনিসগুলো চাষ করা যায় না সেগুলো আমরা বহির্ভূত দেশ থেকে

বলছি আধুনিক কৃষিবিদ্যা উদ্ভিদের প্রজনন কৃষি রসায়ন পদার্থ যেমন কৃত্তি নাশক ও সার এবং প্রযুক্তিগত উন্নয়নগুলি সর্ষের ফলন ভ্রুতি বৃদ্ধি করেছে কিন্তু পরিবেশগত এবং পরিবেশের ভালো এবং পরিবেশের ক্ষতিও করছে পশু পালনের নির্বাচনকারী প্রজনন এবং আধুনিক অনুশীলন এক এভাবে মানুষের উৎপাদন বাড়িয়েছে কিন্তু প্রাণীদের কল্যাণ ও পরিবেশের ক্ষতি নিয়ে উঠতে পারেছেন অর্থাৎ এই যে আমরা বেশি পরিমাণে ডিম খাচ্ছি ডিম খাওয়াতে কি হচ্ছে বেশি করে মুরগিগুলোকে

অনেক ক্ষতি হচ্ছে যাতে বেশি ফসল হয় তার জন্য বেশি করে সার দেওয়া হচ্ছে কীটনাশক দেওয়া হচ্ছে এর ফলে কি হচ্ছে গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়ল ফলগুলো

নষ্ট হচ্ছে এবং তার ফলে কিছু বছর পর সেই মাটিটা চাষ করা যাচ্ছে না পরিবেশগত সমস্যা গুলির মধ্যে রয়েছে জলবায়ুর পরিবর্তনের অব দান জলাশয়ের অবক্ষয় বনের রোজা antibiotic প্রতিরোধ এবং অন্যান্য কৃষি দূষণ কৃষি উভয়ের পরিবেশগত অবক্ষয়ের কারণ এবং সংবেদনশীল যেমন জীব বৈচিত্রের মাটির হয় এবং জলবায়ু পরিবর্তনে দ্বারা

এই যে মাটি ক্ষয় হচ্ছে এর ফলের জলবায়ুরের ক্ষয় হচ্ছে এই যে কীটনাশক গুলো যখন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ধুয়ে গিয়ে নদীতে মিশছে ফলে নদীর জল

ইতিহাস হলো অতীত বৃত্তান্ত বা কালানুক্রমিক অতীত কাহিনী ও কার্যাবলী লিখন, বিশ্লেষণ ও অধ্যয়ন, তবে কোনো কোনো দার্শনিক মনে করেন যে ইতিহাস হলো বর্তমান, কারণ অতীত ঘটনাগুলোই বর্তমান ইতিহাসে হিসাবে অধ্যয়ন করা যায়। ইতিহাস হলো অমরত্বের কারখানা বা নয় সর্বশক্তিমান স্বর্ণকও বটে। সময় ও কাল নীতি শেষে অপমান শক্তির অফুরান ভাণ্ডার এই ইতিহাস। ইতিহাসকে মনে করিয়ে দেয় কারিগরের আগুন যেমন তাকে সোনার দূতের মতন দীপ্তমান করে তুলতে সাহায্য করে তেমনি নিজের অসাধারণতায় আগুনও তার কুণ্ডুলিতে টেনে এনে ছাড়ে না। আসলে আগুন নয়, কারিগরের সাম্যক জ্ঞান, সৎ চিন্তাধারা ও সদর্থক ব্যবহারই তার জীবনের সর্বকালীন শ্রেষ্ট বিচারক। বিচারের বাণী যদি সমসাময়িক কালে নির্গত কোনো দিন কেঁদেও থাকে ইতিহাস কিন্তু একদিন শোধ করে দেয় কারিগরের কৃত্তিত্বের সমস্ত ঋণ। ইতিহাস ইতিহাস থেকে

লিপি, মুদ্রা, ভাস্কর্য ঠিক তেমনই প্রা~ ঠিক তেমনই প্রাচীন ভা~ আহ প্রাচীন প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবেও অনেক তথ্য জানা যায়। প্রাচীন কালের ইতিহাস রচনার উপাদান গুলির মধ্যে সাহিত্যিক ও কর্মদ্বাতিক উপাদান গুলি সর্বাধিক উল্লেখযোগ্য। কর্মদ্বাতিক উপাদানগুলির মধ্যে মুদ্রার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় একটি অন্যতম উপাদান হলো মুদ্রা। সে সময়ে সোনা, রুপা, তামা, সী~ সীসা প্রভৃতি ধাতু উহ নি~ মুদ্রা নির্মিত হতো। এই সম্পর্কে রমেশ, doctor রমেশ চন্দ্র মজুমদার বলেছেন, মুদ্রা রাজাদের নাম বা সংশ্লিষ্ট আহ অ~ অঞ্চলের শাসনকার্য সম্পর্কে জানতে যথেষ্ট সাহায্য করে। ঐতিহাসিক তত্ত্বের স~ সত্যতা যাচাই করার ক্ষেত্রে মুদ্রা বিশেষ ভূমিকা পালন করে থাকে। কোনো মুদ্রা সমকালীন সাহিত্যের বা লিপি তথ্যকে সমর্থন করলে সেই তথ্য আরো বেশি উল্লেখযোগ্য বলে মনে করা হয়। যেমন সাতবাহন মুদ্রার দ্বারা তাদের ইতিহাস রীতি ও পুরাণ কাহিনীর সঙ্গে যাচাই করে নেওয়া যায়। কোনো কোনো ক্ষেত্রে মুদ্রাই কোনো যুগের একমাত্র ঐতিহাসিক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভারতের তিরিশ জন গ্রিক রাজার পরিচয় জানার জন্যে মুদ্রার অন্য কোনো উপাদান নেই। কল্লব ও কুষাণদের ইতিহাস জানার জন্যি মুদ্রার উপরই সয়া~ সর্বাধিক নির্ভর করতে হয়। ঠিক তেমনই প্রাচীন মুদ্রা গুলি থেকে রাজার নাম, বংশপরিচয় প্রভৃতি জানা যায়। মুদ্রায় উল্লেখিত সন তারিখ থেকে রাজাদের সিংহাসন আরোহনের, বিশেষ কোনো স্মরণীয় ঘটনা, রাজত্বকাল ইত্যাদি সম্পর্কে জানা যায়। তাছাড়া প্রাচীন কালে অনেক সময় রাজার ধর্মীয় যেহেতু প্রজাধর্ম ছিল তাই মুদ্রা খোদা~ আহ খোদাই করা হ~, মুদ্রায় খোদাই করা হতো দেব-দেবীর মূর্তি বা কোনো প্রতীক রাষ্টের ধর্ম বিশ্বাসের তথ্য প্রদান করে থাকে। মুদ্রায় ধাতুর ব্যবহার থেকে সে যুগের অর্থনৈতিক অবস্থার আভাস পাওয়া যায়। মুদ্রার প্রাপ্তি স্থান থেকে রাজার রাজ্য সীমানার বা পরিচয়ও পাওয়া যায়। এবং মুদ্রা থেকে সে যুগের ধাতু শিল্প ও অন্যান্য শিল্পকলার পরিচয়ও পাওয়া যায়। মুদ্রায় আঁকা ছবি থেকেই সেই সময়কার শিল্পের উৎকর্ষ মূল্যায়ন করা সম্ভব। মূল্যায়~ এর মুদ্রায় ব্যবহৃত ভাষা প্রভৃতি থেকে সেই যুগের ভাষাগত নানা তথ্য পাওয়া যায়। দেশে রাষ্ট্রীয় ভাষা বা লেখার মাধ্যম কী ছিল তা মুদ্রা থেকেই জানা যায়। মুদ্রায় বিভিন্ন বিষয় থেকে রাজার ব্যক্তিগত ও রুচিশীলতা ও পছন্দ-অপছন্দ সম্পর্কিত অনেক তথ্য পাওয়া যায়। যেমন সমুদ্রগুপ্তের মু~ মুদ্রায়, মুদ্রায় মূর্তি থেকে সংগীতের প্রতি তার আগ্রহের আভাস পাওয়া যায়। ঠিক তেমনই

কিন্তু ধাতব মুদ্রা গুলি পোকা-মাকড় বা প্রাকৃতিক কারণে নষ্ট হয় না বলে প্রাচীনকালের অনেক তথ্য আবিষ্কৃত ভাবে মুদ্রা থেকে পাওয়া সম্ভব হয়েছে। তাই কোনো যুগের তথ্য হিসাবে মুদ্রার ঐতিহাসিক মূল্য বেশি। প্রথম চন্দ্রগুপ্তের লক্ষীদেবীর মূর্তি সংবলিত মুদ্রা সা~ সমুদ্রগুপ্তের আহ মূর্তির সংবলিত মুদ্রা, পাল আমলের নারায়ণী মুদ্রা, চল্দের স্বর্ণ মুদ্রা প্রভৃতির ঐতিহাসিক গুরুত্ব অসীম। মালদ, যোধেয়, পাঞ্চাল প্রভৃতি রাজবংশের ইতিহাসের মূল্য উপাদান হলো মুদ্রা। এছাড়াও বিদেশে পাওয়া এই দেশীয় মুদ্রা থেকে সমকালীন ভারতের বৈদেশিক বাণিজ্যের বিস্তারের সংস্কৃতিক যোগ~ যোগাযোগ প্রভৃতি সম্পর্কে

আবার প্রাচীন ভারতের ইতিহাসের রচনার দিক থেকে দেখলে মুদ্রা মুদ্রা এমন অনেক কাজ করে থাকে সেসময় যেমন প্রাচীনকালীন এমন অনেক শাসক ছিলেন যাদের অস্তিত্বের কথা মুদ্রা থেকেই জানা যায়। আগে কক্ষনো জানা যায় নি, সেরকম রাজার কথাও এই মুদ্রা থেকেই জানা গিয়েছিলো। দৃষ্টান্ত হিসাবে ব্যক্তি ও গ্রিকদের কথা বলা হয়েছে। প্রাচীন মুদ্রা থেকে যেসব আরো আমরা জানতে পারি সেগুলি হলো মুদ্রার কাল নির্ণয় ক'রে অর্থাৎ আহ মুদ্রায় উল্লেখিত সাল থেকে রাজার রাজত্ব কালের সময় জানা যায়। মুদ্রা থেকে রাজার নাম বংশ পরিচয়ের কথা পাওয়া যায়। স্বর্ণ মুদ্রা যেমন রাজার আর্থিক সমৃদ্ধির পরিচয় বহন করেছে ঠিক তার পাশাপাশিও রুপা ও bronze এর মুদ্রা রাজার আর্থিক অবনমনের পরিচয়ও দেয়। মুদ্রা প্রাপ্তির স্থান থেকে সাম্রাজ্যের বিস্তৃত ও ব্যবসা-বাণিজ্যের পরিচয়ও পাওয়া যায়। যেখানে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় উপাদানের শিল্পতা রয়েছে, সেখানের মুদ্রার গুরুত্ব~ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান হিসেবে কাজ করেছে। আবার অন্যান্য উপাদানের স~ সত্যতা যাচাই কাজেও মুদ্রা সহায়ক দায়িত্ব পালন করেছে। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে মুদ্রা মূল উপাদান হিসাবে কাজ করে, তাই প্রাচীন মুদ্রার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। বিভিন্ন ঐতিহাসিক এই গুরুত্বের কথা স্বীকার করেছেন। শুধু আমাদের ইতিহাসের আহ ক্ষেত্রে মুদ্রা নিয়েই আলোচনার বিষয় ছিল না। তার সাথে সাথে আমাদের ইতিহাসের অনেক তথ্যও আমরা পেয়েছি, লিপি থেকেও। লিপি প্রাপ্তিস্থান থেকে রাজাদের রাজ্য সীমানা সম্পর্কে মোটামুটি ধারণা করা যায় যেমন অশোকের লিপি গুলির প্রা~ প্রাপ্তি স্থান থেকে তার রাজ্য সীমানা সম্পর্কে অনেকটা পষ্ট ধারণা করা যায়। এবং অশোকের শিলালিপি ও স্তম্ভলিপির পঠোদ্ধার করার ফলে মৌর্য যুগের অনেক ইতিহাস জানা সম্ভব হয় নি। প্রত্নতাত্ত্বিক গবেষণার ফলেও আহ অনেক আহ লিপি থেকে অনেক তথ্য উঠে এসেছে।

আমরা প্রাচীন যুগের সাল-তারিখ, রাজাদের রাজ পরিবারের কথা, রাজার নাম এসব জানতে পারি। লিপি নানা ধরণের লিপি নানা ধরণের ও নানা বিষয় সংক্রান্ত হতে পারে।

প্রাচীন রাজাদের লিপি খোদাই করা হতো। এই লিপিগুলি সংস্কৃত পালি সংস্কৃত পালি ভাষায় লেখা হতো। সংস্কৃত পালি, প্রকৃত তামিল প্রভৃতি ভাষায় লেখা হতো। তবে অনেক লিপির পঠোদ্ধার আজও সম্ভব হয় নি। লিপিগুলি থেকে দেশি ও বিদেশি দুই ধরণের ভাগ করা যায়। দেশি লিপিগুলির মধ্যে অশোকের শিলালিপি সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। এই শিলালিপি গুলির বিভিন্ন জায়গায় আবিষ্কৃত হয়েছে, শিলালিপি গুলি থেকে অশোকের রাজত্যকাল সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়। অশোকের এই পরবর্তী লিপিগুলি থেকে সরকারি ও বেসরকারি এই দুই ভাবেই ভাগ করা হয়। সরকারি লিপিগুলিকে প্রাপ্তি ও প্রশস্তি ও উহ ভূমিদান এই দুই ভাগে ভাগ করা হয়। প্রশস্তি গুলির মধ্যে position এ এলাহাবাদ প্রশস্তি। প্রশস্তি, রবিকৃত্তের প্রশস্তি বিশেষ উল্লেখযোগ্য। ঠিক তেমনই ভূমিদান সংক্রান্ত দলিল~ দলিলগুলি প্রাচীন যুগের রাজাদের রাজকীয় নিদর্শন হিসেবে ব্যব~ ব্যবহৃত হতো।

লিপি প্রাচীন ভারতের ইতিহাস রচনায় অন্যতম উপাদান। লিপি আমাদের অনেক ইতিহাসের ক্ষেত্রে অনেক সাহায্য করে। তার পাশাপাশি তার পাশাপাশি আমাদের আরো একটা কথা বলতে হয় উম লিপির পাশাপাশি লিপি মুদ্রা যেমন ঠিক ভাবে আমাদের ইতিহাস গঠনে সাহায্য করেছে, ঠিক তেমনই আমাদেরকে তাদের মধ্যে স্থাপত্য ও ভাস্কর্য আমাদের ইতিহাস রচনার ক্ষেত্রে অনেক সাহায্য করেছে স্থাপত্য ও ভাস্কর্যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এক অন্যতম উপাদান প্রাচীন কালে নির্মিত বহু ও-প্রসাদ বহু প্রাসাদ, মন্দির, স্তূপ স্মৃতিস~ স্মৃতিস্তম্ভ, মূর্তি প্রভৃতি পণ্য বস্তু হিসেবে মাটির তলা থেকে পাওয়া যায়। তাই প্রাচীন কালের এই সকল ধর্মীয় স্থাপত্য ও ভাস্কর্য থেকে শিল্প ধর্মের বিবর্তনের ইতিহাসের কথা জানা যায়।

আসবাবপত্র প্রভৃতি যেমন আহ খুঁজে পাওয়া গেছে ঠিক তেমনই খনন কার্য চালিয়ে আহ চালানোর ফলে আমরা গৌরবময় যুগের সন্ধান পেয়েছি। বর্তমানে সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যেমন বলতে গেলে আহ পশ্চিমবঙ্গের বোলপুর এবং বর্ধমান অজয় নদের তীরে খনন কার্য চালিয়ে পাণ্ড্যত্য রাজার পাওয়া গেছে।

সাহিত্যেরও উপাদান সম্পর্কেও জানতে পারি। যেমন সাহিত্যের আহ ইতিহাসের ক্ষেত্রে সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে প্রাচীন ভারতের ইতিহাসকে, সাহিত্যের ইতিহাস যেমন প্রাচীন ভারতের ইতিহাসকে দুই ভাগে ভাগ করেছে, এক- দেশীয় সাহিত্য এবং বৈদেশিক সাহিত্য দেশীয় সাহিত্যের মধ্যে দেশীয় সাহিত্যকে ইতিহাসে ছয় ভাগে করে। বেদ ও বৈদিক সাহিত্য সাহিত্যের বেদ ও বৈ~ আহ বৈদেশিক সাহিত্য যেখান থেকে আমরা জানতে পারি সাহিত্যের উপাদান দুই ভাগের মধ্যে অবশ্যই দেশীয় সাহিত্যের গুরুত্ব, দেশীয় সাহিত্যের উপাদানের মধ্যে প্রাচীনতম হলো- বেদ ও বৈদিক সাহিত্য। চতুর্বেদ অর্থাৎ ঋক, সাম, য়জুঃ এবং অর্থব বেদ, আর্যদের সামাজিক ও অর্থনৈতিক রাজনৈতিক জীবনে সম্বন্ধে ধারণা যোগায়। ঋক বেদ সর্বাপেক্ষা প্রাচীন এবং ভারতের ভু~ ভূমিতে আর্যদের প্রথম বসতি স্থাপন ও বিস্তারের কথা এর থেকেই জানা যায়। সম বেদ ও য়জুঃ বেদ একহাজার খ্রিস্টপূর্বাব্দের পরবর্তী আর্য জীবনযাত্রার চিত্র এর থেকে আর্য জীবন চর্চার জটিল বিধির কথা জানা যায়। একই সময় রচিত অর্থব বেদ মূলত জাদুতন্ত্রের সংকলন অর্থাৎ এই গ্রন্থের আর্য ও অনার্য স~ সংস্কৃতি মিশ্রণের প্ৰতিচ্ছবি । তারপর আসে মহাকাব্য। দেশীয় সাহিত্যের মধ্যে পরবর্তী গুরুত্ব উপাদান হলো রামায়ণ ও মহাভারত। সাধারণভাবে রামায়ণ অপেক্ষাকৃত পূর্ববর্তী রচনা। আনুমানিক খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের পূর্বে ও মহাভারত পরবর্তী রচনা খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টীয় পঞ্চম শতক পর্যন্ত মহাভারত আয়তনে রামায়ণের প্রায় চতুর্গুণ এবং রচনাশৈলীর দিক থেকে গ্রন্থটি সমসাময়িক রাজনৈতিক সমাজ ও অর্থনৈতিক বিষয়ে বিষয়ে আলোকপাত করে। তবে মহাভারত প্রকৃতির যুদ্ধের বিষয়টি পুরাণ এবং হস্তিনাপুরে ধ্বংসাবিশেষের খননকার্যের দ্বারা সামর্থিত কিন্তু রামায়ণের এই ধরণের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। তারপরে আসে আমাদের দেশীয় সাহিত্যে বলতে পুরাণের কথা। সা~ ঐতিহাসিক উপাদান হিসাবে অষ্টাদশ পুরা~ অষ্টাদশ পুরাণের গুরুত্ব যথে~ যথেষ্ট। পুরাণে ভারতীয় রাজবংশ গুলির বংশতালিকা পাওয়া যায়। উদাহরণস্বরূপ বলা যায়, বিষ্ণু পুরাণ থেকে মৌর্য বংশ, মৎস পুরাণ থেকে সাতবামন এবং বায়ু পুরাণ থেকে আহ গুপ্ত বংশের ইতিহাস জানা যায়। ভৌগোলিক বিবরণ পুরাণের ওপর একটি দিক যেমন বিভিন্ন নদ-নদী, পর্বত ইত্যাদির নাম জানা যায় পুরাণগুলি গুপ্ত যুগে হলেও বেশির ভাগ পুরাণ বিভিন্ন অংশে সংযোজিত হয়েছে। কিন্তু সাহিত্য বা প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে প্রাপ্ত তত্ত্বকে পূরণই সামর্থিত করেছে। আবার এককভাবে ঐতিহাসিক উপাদান হিসাবে পুরাণ খুব বেশি নির্ভরযোগ্য নয়। সেরকমই দেশি সাহি~ দেশীয় সাহিত্যের মধ্যেই পরে বৈধ ও জৈন ধর্ম। বৈধ ও জৈন ধর্মের গ্রন্থগুলি নির্ভরযোগ্য ঐতিহাসিক উপাদান। বৈধ সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য দীপবংশ, মহাবংশ এবং যাতক, বিশেষ অশোকের রাজত্বকাল সম্পর্কে জানা যায়। এই গন্থগুলি থেকে এই গন্থগুলি দুটি মূল্যবান তথ্য দেয়, বুদ্ধ্যদেবের পুনুর্জন্ম সংক্রান্ত লোক্ কাহিনী সংকলনজাত সাম~ সামাজিক ঐতিহাসিক ইতিহাসের মূল্যবান আকর গন্থ। জৈন গ্রন্থ আহ ভাগবতী সত্য ষোড়শ মহাজনপথ সম্বন্ধে গুরুত্বপূর্ণ উপাদান। ভদ্রবাহু রচিত জৈন তীর্থ~ তীর্থঙ্কর বিশেষত মহাবীরের জীবনী। হেমচন্দ্রের পরিশিষ্ট চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে বহু মূল্যবান তথ্য দেয়। তারই পাশাপাশি আসে ধর্ম নিরপেক্ষ সাহিত্য। ধর্মগন্থ বা মহাকাব্য প্রাচীন ভারতীয় বেশ কিছু গন্থে ইতিহাস রচনায় সাহিত্য করে। উদহারণ স্বরূপ জ্যোতির্বিদ্যা বিষয়ক গন্থ গার্গীসংহিতা সাল তারিখের সমস্যা মেটাতেও সাহায্য করে। পাণিনির অষ্টাধ্যায়ী এবং পতঞ্জলির মহাকাব্য দুটি থেকে পরবর্তী যুগ এবং রাজবংশের কথা জানা যায়। গুপ্তযুগের ইতিহাস রচনায় কালিদাস ও , প্রভৃতি নাটক বিশেষ সহায়ক। ভা~ ভাষিক চারুদত্ত আর একটু প্রয়োজনীয় গন্থ। এছাড়া গুপ্ত যুগের আইন ও রাজধর্ম জানতে সাহায্য করে স্মৃতি শাস্ত্রগুলি। স্মৃতি শাস্ত্রের মধ্যে উল্লেখযোগ্য মানুষ স্মৃতি বা কীর্তন নারদ, বৃহস্পতির স্মৃতি প্রমুখ। জীবনী গন্থ বা আঞ্চলিক গন্থ এই দেশীয় সাহিত্যের মধ্যেও পড়ে থাকে। গুপ্ত পরবর্তী সাহিত্যের উপাদান মূলত দুই ধরনের- জীবনী সাহিত্য ও আঞ্চলিক ইতিবৃত্ত। জীবনী গন্থের মধ্যে প্রথম আসে অশ্ব ঘোষের বুদ্ধচরিত। উহ স্থানীয় ইতিবৃত্ত বলতে বোঝায় নেপাল, গুজরাট, সিন্ধু ও কাশ্মীরের ইতিবৃত্ত। এরই মধ্যে খ্রিস্টীয় দ্বাদশ শতকে রচিত কাশ্মীরের ইতিবৃত্ত বা রাজতরঙ্গিনী প্রথম ভারতীয়

ইতিহাস গন্থের মধ্যে বৈদেশিক সাহিত্যের মধ্যে আরো উম ইতিহাস বৈদেশিক সাহিত্যের মধ্যে এই সবই হলো আমাদের, যেখান থেকে আমার গন্~ এই গন্থগুলি থেকেই দেশীয় সাহিত্যের কথা জানতে পারি। তারপরেই আসি বিদেশী সাহিত্যে, বিদেশী সাহিত্যকেও আহ ঠিক ইতিহাসে পাঁচ ভাগে ভাগ করেছে। বিদেশী সাহিত্যের শ্রেণীবিভাগ- বিদেশী সাহিত্যে বলতে বোঝায় বিদেশী লেখক ও পর্যটকদের রচনা। এগুলি আহ এগুলিকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। সেগুলি স~ সকল লেখক জনশ্রুতির ওপর নির্ভর ক'রে ভারতবর্ষ সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করেছে। অর্থাৎ খ্রিস্টীয় ষষ্ঠ শতকে

জৈনিক, তিব্বতীয় এবং তুর্কি ও আরব লেখকদের রচনায় ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হয়। প্রথম যুগের গ্রিক রচনা সকল ব্যক্তির উহ ভারতবর্ষ না এসে ভারত সম্পর্কে লিখেছেন। তার মধ্যে ছিল হেরোডোটাস ও হেরোডোটাস তার পারস্যি গন্থে পারসিক গণের উত্তর-পশ্চিম ভারতের অভিযান, মানুষের জীবনযাত্রা সম্পর্ক তথ্য দিয়েছেন। ইতিহাসের গন্থে ইন্ডিকা বেশ কিছু আ~ অবিশ্বাস্য খ্রিস্টীয় প্রথম শতকে natural history গ্রন্থে ভারতবর্ষ সম্পর্কে লিখেছে গ্রিক লেখক ও ব্যবসীদের বর্ণনার ওপর ভিত্তি করে। তারপরে আসা যাক আরেকটি গন্থ বৈদেশিক আহ সাহিত্যের মধ্যেই পরে নির্ভরযোগ্য গ্রিক রচনা সমূহ আহ আলেকজেন্ডারদের সফর সঙ্গী নিয়ারকার, নিয়ারকার এরিস্টটল ও ভারতের যে বর্ণনা রেখে গিয়েছিলেন সেগুলো বিশ্বাসযোগ্য মেঘাথিনীশের রচিত। ও মূল গ্রন্থ ইন্ডিকা হারিয়ে গিয়েছে, পরবর্তী লেখকদের উদ্ধার থেকে কিছু অংশ উদ্ধার করা যায়। মৌর্য পরবর্তী যুগে জানতে সাহায্য করে। general history খ্রিস্টীয় প্রথম শতকে গ্রিক নাবিকের রচনায় আহ Periplus of the Erythraean Sea গন্থে করা হয়। যা প্রাচীন ভারতের বিভিন্ন বন্দরে বা~ আহ বন্দনা প্রায় নির্ভুল। চৈনিক চৈনিক সাহিত্যে আহ মৌর্য ও আহ তৎ পরবর্তী রচনায় গ্রিক উপাদান যে কাজ ক'রে কুষাণ যুগ থেকে, চৈনিক লেখকদের বর্ণনা সেই কাজ করে। বস্তুপক্ষে ও এবং এই তিন জনের রচনা থেকে ইতিহাস পুনর্গঠন করা যায়। চৈনিক পর্যটক দীর্ঘদিন ভারতে বসবাস করায় ভারতীয় ভাষা শিখেছেন। এবং ভারতীয় সংস্কৃতি সম্পর্কে একটি ধারণা করতে পেরেছেন। বৌদ্ধ ধর্মের ইতিহাস আহ রচনায় চৈনিক অ~ অবদান অস্বীকার্য। আরবি ও ফরাসি রচনায় উত্তর ভারতে খ্রিস্টীয় দ্বাদশ শতকে মুসলিম অভিযান হয়েছিল, তার বিবরণ এখান থেকেই পাওয়া যায়। এর একহাজার ত্রিশ খ্রিস্টপূর্বাব্দে প্রকাশিত

আমি আজকে একটা movie দেখলাম। movie টার নাম Lucifer । সেই movie টায় দেখানো হয়েছে Lucifer একটা main character । তিনি একজন নরকের দেবতা এবং তার একটা ভাই আছে। সেই ভাই তার সাথেই এই পৃথিবীতে থাকে। এবং সে নরকে যেতে চায় না। কেননা তার নরক ভালো লাগে না। সেই কারণে সে নরকে যেতে চায় না। এবং তার ভাই প্রতিবার চেষ্টা করে Lucifer কে উম স্বর্গের দেবতা বানানোর জন্য। যাতে Lucifer স্বর্গের দেবতা হয়ে থাকে। এবং শুধু তার ভাই বলে না, তার যতগুলো ভাই বোন আছে, তারা সবাই Lucifer কে নরকের দেবতা বানানোর জন্য চেষ্টা করে। এবং তারা অনেকবার চেষ্টা করেছে কিন্তু Lucifer রাজি হয়নি। এবং পরে একসময় রাজি হওয়ার পরেও Lucifer যেতে চায় নি উম মানে স্বর্গের দেবতা হওয়ার জন্য। কারণ Lucifer এর পৃথিবী তে থাকার ফলে Lucifer এর একজনের সাথে প্রেম হয়। তার নাম Dane । এবং সে একজন মেয়ে। এখানে দেখানো হয়েছে Dane একজন police officer । এবং সে police officer হওয়ার কারণে তিনি হম তার উহ সবসময়ই Luciferpolice officer এর সাথেই থাকতো। police officer এর অনেক মানে সাহায্য করত। করার ফলে ওই police officer টা Lucifer এর প্রতি আবদ্ধ হয়ে পরে। এবং দুজনা দুজনকে খুবই ভালবাসত। এবং সেই কারণেই এখানে দেখানো হয়েছে যে মেয়েটা, মেয়ে police টা একজন উম case এ উম খুব সমস্যায় পরে এবং Lucifer কে ডাকে। এবং Lucifer সেই case টিকে মানে উদ্ধার করে দেয়। কেননা Lucifer এর কাছে অসংখ্য উম মানে power ছিল, শক্তি ছিল। যে শক্তি কোন সাধারণ মানুষের ব্যক্তির কাছে থাকে না। কেননা সে একজন নরকের দেবতা। তার জন্য তার কাছে অসংখ্য শক্তি ছিল। সেই শক্তির কারণেই সে সবকিছু দেখতে পারত। কোন সময় তার গুলি লাগত না। গুলি লাগলেও তার গায়ে কোন মানে ক্ষতবিক্ষত হত না। এইসব কারণেই সে police দের সাথে থাকত। এবং যে police টার সাথে Lucifer থাকতো, তাকে প্রচণ্ড ভালোবেসে বলে ফেলেছিল।

Lucifer এর কাছে কোন মানে supernatural power আর কি যাকে বলে সেটি আছে। এবং তাকে কেউ কোনদিন ক্ষয়ক্ষতি করতে পারবে না। কিন্তু Lucifer যতবারই ওই মেয়ে police টার কাছে থাকত